এই ওয়াটার পার্ক -এর চারপাশে বড় বড় ঘাস রয়েছে।

স্লিপার -গুলি সোজা এসে পু অ্যা সুইমিং পুল -এ পড়ছে।

বিটারটি একটি হলুদ টেবিলের উপর রাখা রয়েছে।

মসজিদটির রং সাদা এবং কালো।

এটি একটি কেকের দোকানের ছবি।

উ সোফায়াটির বাঁ পাশে একটি কাঁচের বারান্দার মত রা রয়েছে।

সেলফ -টির মাঝে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখা রয়েছে।